ঠাঙোতে কিছু লোক দাঁড়িয়েছে এবং কিছু লোক স্নানও করছে।

ছবিতে কয়েকটা লোকও দেখা যাচ্ছে।

ছবিটি নীচ থেকে তোলা হয়েছে।

ছবিতে একটি সাদা রংয়ের গাড়ি দেখা যাচ--

এটি সম্ভবত একটি শাস্ত্রীয় ভারতীয় নৃত্য হতে পারে।

যেখানে কয়টা গাড়ি পার্ক করা আছে।

দূরে একটি ভবন দেখা যাচ্ছে।

তাদেরকে একটি ঘরের ভিতরে দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি ফার্নিচারের দোকান দেখা যাচ্ছে।

লোখরা ফুল তুলতে দেখা যাচ্ছে।

দোকানে একজন লোক বসে আছে।

লোকটি লাল রঙের শার্ট পড়েছে।

ঘরটি বেশ আলোকের দেখা যাচ্ছে।